এখানে একটি লোক চেয়ারে বসে আছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটি লাল রঙের রং করা।

একটা লোককে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি পাঁকা রাস্তা দেখতে পাচ্ছি।

পাশেই অনেক বিল্ডিং দেখা যাচ্ছে।

নদীটিতে অনেক জল রয়েছে।